দেখতে পারছি খাঁচার উপরে তিনটি কাঠবিড়ালি আছে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি ইস্কুলের দেওয়ালে একটি পেন্সিল আঁকা আছে।

এই ছবিটিতে আমি দেখতে পাচ্ছি একটি ব্যাংক এ_টি_এম আছে.

দেখতে পাচ্ছি একটি বসার ঘর আছে.

সেখানে অনেক কয়েকজন দাঁড়িয়ে আছে সামনে দেখতে পাচ্ছি একটি বাচ্চা জল পান করছে .

পাচ্ছি টেবিলে দুটি জলের বোতল রাখা আছে।

দেখতে পাচ্ছি তিনটি মোটরবাইক রাখা আছে।

দেখতে পাচ্ছি দুটি তালা ঝুলানো আছে।

দেখতে পাচ্ছি দুটি মিস্ত্রি বাড়ির কাজ করছে।

এই ছবিটিতে আমি দেখতে পাচ্ছি একটি বড় রাস্তা আছে.

দেখতে পাচ্ছি অনেক গাড়ি আছে.

এই ছবিটিতে আমি দেখতে পাচ্ছি একটি রাস্তা আছে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি একটি দোকান আছে।

দেখতে পাচ্ছি দুটি বাইক রাখা আছে।

দেখতে পাচ্ছি দোকানে একটি লাট জ্বলছে.

এই ছবিটিতে আমি দেখতে পাচ্ছি একটি খ্রীশ্চান মন্দির আছে।

কিছু সাইকেল আছে দেখতে পাচ্ছি মন্দিরের সামনে কিছু পোস্টার আছে।

দেখতে পাচ্ছি একটি ধানক্ষেত আছে .

এই ছবিটিতে আমি দেখতে পাচ্ছি একটি বড় রাস্তা আছে।

এই ছবিটিতে আমি দেখতে পাচ্ছি একটি প্যান্ডেল আছে .

দেখতে পাচ্ছি দুইটি ফুলদানি আছে .

এই ছবিটিতে আমি দেখতে পাচ্ছি একটি লস্যি দোকান আছে.

দেখতে পাচ্ছি একটি ট্রেন দাঁড়িয়ে আছে .

কয়েকটি মোটর বাইক রাখা আছে।